একজন মেয়েলোক হাতে বেগ নিয়ে দাঁড়িয়ে আছে।

পিছনে একজন লোক বাইক নিয়ে একাল দাঁড়িয়ে আছে।

পিছনে আরও একটা বাইক বন্ধ রয়েছে।

দুকানের ভিতর কয়েকটি সামান দেখতে পাচ্চি।

নীচে পাউডারের ডিবা দেখতে পাচ্ছি।

লাইব্রেরির উপরে কয়েকটি লাইট লাগানো রয়েছে।

এখানে একটা দুকান দেখতে পাচ্ছি।

এখানে কয়েকগুলা সবজি দেখতে পাচ্ছি।

এখানে কয়েকটি গাজর দেখতে পাচ্ছি।

সাইনবোর্ডের মধ্যে প্রেসবিটেরিয়ান চার্চ অফ ইন্ডিয়া লিখা রয়েছে।

দোকানের সামনে একটা বাইক বন্ধ রয়েছে।

ফ্রিজের উপরে দুইটা কেক রাখা রয়েছে।

ম্যাঙ্গোর বোতলের পাশে একটি আইসক্রিমের ডিবা দেখতে পাচ্ছি।

এমনই অনেক বড়ো একটা টিল্লা দেখতে পাচ্ছি।

টুলের পাশে একটা বস্তা দেখতে পাচ্ছি।

ঘরের সামনে একটা সাইনবোর্ড লাগানো রয়েছে।

ঘরের সামোনে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে।

ঘরের সামনে আরো কয়েকটি বালু ফেলানো রয়েছে।

বাসের উপরে কয়েকজন লোক বসে আচে।

এখানে একটা স্কুল দেখতে পাচ্ছি।

মেয়ে মানুষের গায়ে একটা লাল জামা লাগানো রয়েছে।

সামোনে আরও দুইজন লোক জুকে আসে ।

সেলুনের নীচে কার্পেট ফেলানো রয়েচে।

হাতের মধ্যে পাঁশশো টাকা রয়েছে।

বিতরে আরো কয়েকটি টাহ দেখতে পাচ্ছি।

উপরে একটা ফ্যান লাগানো রয়েচে।

মসজিদের বাইন্দার মইধ্যে চিড়ি লাগানো রয়েছে।

নদীর সামনে কয়েকটি টিল্লা দেখতে পাচ্ছি।